স্কুলের পেছনে অনেক গাছপালা রয়েছে.

সামনে একটি পাকা বেদিও দেখা যাচ্ছে.

এখানে দুটো বিল্ডিং রয়েছে এবং মাঠের এক প্রান্তে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে।

উম বিল্ডিংয়ের উপরে আমাদের জাতীয় পতাকা রয়েছে .]

লোকটি সেই রোডট্টের সাইডে দাঁড়িয়ে কি জানি দেখছে .

এখানে একটি জমি চাষ করার জন্য ট্রাক্টর রয়েছে।

উপরে লাইটও রয়েছে এবং এর সাইডে বিল্ডিং -এ লাগানো একটি আগুন নেভানোর যন্ত্র দেখা যাচ্ছে.

বিল্ডিংয়ের দু পাশে দুটো বড় বড় এল_ই_ডি স্ক্রিন লাগানো রয়েছে।

বিল্ডিং এর উপর দিয়ে অনেকগুলো তার গিয়েছে.

পিছনে একটি কালো বল যেটার ভিতরে আরও মাছ আছে.

সবজির দোকানে বিভিন্ন রকমের সবজি রয়েছে যেমন ঢেঁড়স পেপসিগাম শসা মিষ্টি আলু বেগুন গাজর কৈটা আরোও অনেক কিছু.

লোকটির পাশে একটি বাইক রয়েছে।

একটি পুরুষ দাঁড়িয়ে রয়েছে ও একটি মহিলাও সিঁড়িতে ঝাড় দিচ্ছে।

এটি নীল রঙের বড় ধাম দাম দেখা যাচ্ছে।

ও অনেকরকম লাইট রয়েছে.

বাইরে আরো দুটো অটো রয়েছে।

দোকানে অনেক কানের রয়েছে এবং অন্যান্য মেয়েদের সাজানোর জিনিস রয়েছে।

টেবিলের উপর অনেকগুলো কাগ-কাগজ রয়েছে .

এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে।

রাস্তায় দূরে একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

প্রতিটি গাছে লাল এবং সাদা রং করানো.

রোডের চারিপাশের দোকানগুলি বন্ধ করা রয়েছে.